একজন লোকের শরীরে ছাদর দেখতে পাচ্চি এবং কয়েকটি বাঁশ দেখতে পাচ্চি।

আমি এইখানে দেখতে পাচ্ছি একটি বিয়ের অনুষ্ঠান চলছে মঙ্কাই একজন লোক হাঁটাহাঁটি করছে দেখতে পাচ্ছি।

একজন পুরুষ দেখতে পাচ্ছি এবং একটি ছেলের কোলে একটি বাচ্চাও রয়েছে দেখতে পাচ্ছি।

একটি স্টিলের পাত্র রয়েছে দেখতে পাচ্ছি।

একটি মূর্তির হাতে বীণাপাণি রয়েছে এবং মূর্তিগুলির পাশের ওয়ালটি সাদা রঙের রয়েছে।

কেনারে কয়েকটি বাঁশ রয়েচে এবং কয়েকটি চোট চোট কটের টুকরোও রয়েচে দেখতে পাচ্চি এবং--

আমি এইকানে কয়েকজন লোক হাঁটা অবস্থায় দেখতে পাচ্চি এবং একজন লোক সামনের দিকে আসতে দেখতে পাচ্চি।

আমি এইকানে একটি সেলুন রয়েচে দেখতে পাচ্ছি।

এলটো -র সামনে ডিক্কি খুলা রয়েছে দেখতে পাচ্ছি এবং এলটো -র সামনের চাকাটি খুলা রয়েছে দেখতে পাচ্ছি।

আমি একানে খোলা মাঠে কয়েকটি ছোটো ছেলে এবং মেয়ে খেলা করছে দেখতে পাচ্ছি।

কিনারে তিনটি মেয়ে খেলা দেকছে দেকতে পাচ্চি এবং কিনারের মইদ্যে কয়েকটি গাচপালা দেকতে পাচ্চি।

গরের মইদ্যে অনেকটি চিলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্চি।

নদীর কিনারে অনেক ধরনের গাছ এবং বাঁশের ঝুপ রয়েছে দেখতে পাচ্ছি।

ই সবুজ রঙের ডাস্টবিন দেখতে পাচ্ছি।